মাঠের মইদ্যে স্কুলের ছাত্র ছাত্রী ইউনিফ্রম পরে খেলা করিতেসে।

একজন শিক্ষক তাদেরকে কিসু বলিতেসে।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি ফুষ্কুরণী ।

কয়েকটি গাছপালা দেখতে পাচ্ছি ওখানে।

একটি টিনের গর দেখতে পাচ্ছি ওখানে।

ওখানে একটি সুপারির পানদান রয়েচে।

একজন পুলিশ দেখতে পাচ্ছি ইউনিফ্রম পড়ে।

ওখানে একটি ব্যানার দেখতে পাচ্ছি।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি স্কুল ।

তাকের মইধ্যে বিভিন্ন ধরনের ঔষধ দেখতে পাচ্ছি।

উপরে একটি সাইনবোর্ড রয়েছে।

এখানে আমি দেখতে পাচ্ছি কয়েকটি পাহাড় পাহাড়ের মইদ্যে রয়েছে অনেকগুলি গাসপালা।